c এবং c ++ এ strings এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
string কি
string এর ঘোষণা
string এর আরম্ভীকরণ
string এর কয়েকটি উদাহরণ
আমরা কিছু সাধারণ errors এবং তাদের সমাধান ও দেখব
এই tutorial record করতে আমি
ubuntu operating system সংস্করণ 1104
এবং উবুন্টুতে gcc এবং g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
strings এর পরিচিতি দ্বারা আরম্ভ করি
string অক্ষরের একটি অনুক্রম যা একক তথ্য item হিসাবে গণ্য করা হয়
string এর আকার = string এর দৈর্ঘ্য + 1
এখন string এর ঘোষণা সম্পর্কে বলি
এর syntax হল:
char name of string এবং size
char হল ডেটাtype name of the string হল string char name এবং আমরা এখানে আকার দিতে পারি
উদাহরণস্বরূপ: এখানে আমরা size 10 eg সাথে character string names ঘোষিত করেছি
এখন আমরা একটি উদাহরণ দেখব
আমি ইতিমধ্যে program লিখেছি আমি এটি খুলবো
লক্ষ্য করুন আমাদের file name string c
in program আমরা ইউসারের থেকে input হিসাবে একটি string নিয়ে এটি print করব
এখন code ব্যাখ্যা করি
এখানে header files রয়েছে
এখানে string h এ string handling utilities এর declarations functions constants অন্তর্ভুক্ত
string ফাংশনের উপর কাজ করার সময় এই header file অন্তর্ভুক্ত করা উচিত
এটি আমাদের main ফাংশন
এখানে আমরা size 30 এর সাথে string strname ঘোষিত করছি
এখানে আমরা ইউসারের থেকে string গ্রহণ করছি
string পড়তে আমরা ফরম্যাট specifier% s এর সাথে scanf ফাংশন ব্যবহার করতে পারি
আমরা string we সাথে স্পেস অন্তর্ভুক্ত করতে caret চিহ্ন এবং \n ব্যবহার করছি
তারপর string print করি
এবং এটি আমাদের return statement
এখন save এ টিপুন
program execute করি
আপনার keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal window খুলুন
compile করতে লিখুন gcc space string c spaceo space str
এবং enter টিপুন
execute করতে লিখুন dot slash str
এখন enter টিপুন
এখানে এটি enter the string হিসাবে প্রদর্শিত হয়
আমি লিখব talk to a teacher
এখন enter টিপুন
output হল the string is talk to a teacher
এখন slides ফিরে আসি
এতক্ষণ আমরা string এর ঘোষণা সম্পর্কে আলোচনা করেছি
এখন string এর আরম্ভীকরণ নিয়ে আলোচনা করব
এর syntax হল:
char var _ name size = string;
উদাহরণস্বরূপ: এখানে আমরা size 10 eg সাথে character string names ঘোষিত করেছি এবং string হল priya
আরেকটি syntax হল:
char var _ name = একক উদ্ধৃতি চিনহে {s t r i n g}
উদাহরণস্বরূপ: char names 10 = একক উদ্ধৃতি চিনহে {p r i y a}
এখন উদাহরণের দ্বারা প্রথম syntax ব্যবহার করা প্রদর্শন করি
editor ফিরে যাই আমি একই উদাহরণ ব্যবহার করব
প্রথমে আপনার keyboard shift ctrl এবং s কী একসাথে টিপুন
এখন file stringinitialize এর save সংরক্ষণ করি
এখন save এ টিপুন
আমরা string আরম্ভ করতে যাচ্ছি
সুতরাং পঞ্চম line লিখুন
= এবং double উদ্ধৃতি চিনহে spokentutorial;
এখন save এ টিপুন
এখন এই দুটি lines মুছে ফেলুন যেহেতু আমরা শুধু string print করতে যাচ্ছি
save এ টিপুন
execute করি
terminal ফিরে আসি
compile করতে লিখুন
gcc space stringinitialize c spaceo space str2
এখানে str2 রয়েছে কারণ আমরা string c file জন্য output প্যারামিটার str অধিলিখিত করতে চাই না
এখন enter টিপুন
execute করতে লিখুন dot slash str2
output হল the string is spokentutorial
এখন আমরা কিছু সাধারণ errors দেখব যা আমরা পেতে পারি
program ফিরে আসি
ধরুন এখানে আমরা string এর বানান sting হিসাবে type
এখন save এ টিপুন
execute করি terminal ফিরে আসি
আগের মত compile করি
আমরা একটি fatal error দেখি
sting h: no such file or directory
compilation terminated
program ফিরে আসি
এর কারণ হল compiler sting h নামের সাথে header file খুঁজতে সক্ষম হয় না
তাই এটি একটি error দেয়
error স্থির করি
এখানে r লিখুন
এখন save এ টিপুন আবার execute করি
terminal ফিরে আসি
পূর্বের মত compile এবং execute করুন
হ্যাঁ এটি কাজ করছে
এখন আরেকটি সাধারণ error দেখি
program ফিরে আসি
ধরুন এখানে আমি char এর বদলে int লিখব
এখন save এ টিপুন
দেখি কি ঘটে
terminal ফিরে আসি
prompt পরিষ্কার করি
আগের মত compile করি
আমরা একটি error দেখি
wide character array initialized from nonwide string
format % s expects argument of type char but argument 2 has type int
program ফিরে আসি
এর কারণ হল আমরা string এর জন্য ফরম্যাট specifier রূপে % s ব্যবহার করেছি
এবং আমরা এটি integer ডেটা টাইপের সাথে শুরু করছি
error স্থির করি
এখানে char লিখুন
save এ টিপুন
execute করি terminal ফিরে আসি
পূর্বের মত compile এবং execute করুন
হ্যাঁ এটি কাজ করছে
এখন আমরা একই program c ++ we execute করা দেখবো
program ফিরে আসি
আমাদের string c file খুলি
এখানে code সম্পাদন করব
প্রথমে আপনার keyboard shift ctrl এবং s কী একসাথে টিপুন
এখন file cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন
এবং save এ টিপুন
header file iostream হিসাবে পরিবর্তন করব
using statement যোগ করুন
এখন save এ টিপুন
এখন আমরা এই ঘোষণা মুছে দেবো
এবং একটি string ভ্যারিয়েবল ঘোষণা করব
লিখুন string space strname এবং একটি semicolon
save এ টিপুন
printf statement cout statement দ্বারা প্রতিস্থাপিত করুন
এখানে closing বন্ধনী মুছে ফেলুন
scanf statement মুছে ফেলুন এবং লিখুন getline opening বন্ধনী closing বন্ধনী বন্ধনীতে লিখুন cin strname
শেষে semicolon লিখুন
এখন আবার printf statement cout statement দ্বারা প্রতিস্থাপিত করুন
ফরম্যাট specifier এবং \n মুছে দিন
এখন comma মুছে দিন
দুটি opening অ্যাঙ্গেল বন্ধনী লিখুন এখানে বন্ধনী মুছে দিন
দুটি opening অ্যাঙ্গেল বন্ধনী লিখুন এবং double উদ্ধৃতি চিনহে লিখুন \n
এবং save এ টিপুন
এখানে আমরা string ভ্যারিয়েবল strname ঘোষিত করেছি
যেহেতু আমরা c ++ a ফরম্যাট specifier ব্যবহার করি না কম্পাইলারের জানা উচিত যে strname একটি string ভ্যারিয়েবল
এখানে আমরা input ক্রম থেকে অক্ষর extract করতে getline ব্যবহার করি
এটি তাদের string হিসাবে সংরক্ষণ করে
program execute করি terminal ফিরে আসি
prompt মুছে ফেলি
compile করতে লিখুন
g ++ space string cpp spaceo space str3
এবং enter টিপুন
execute করতে লিখুন dot slash str3
enter টিপুন এটি enter the string হিসাবে প্রদর্শিত হয়
আমি talk to a teacher হিসাবে লিখব
এখন enter টিপুন
output হল
the string is talk to a teacher
আমরা দেখতে পারি যে output আমাদের c code অনুরূপ
এখন slides ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়াল আমরা শিখেছি
strings string এর ঘোষণা
উদাহরণস্বরূপ: char strname 30
string এর আরম্ভীকরণ উদাহরণস্বরূপ: char strname 30 = talk to a teacher
নির্দেশিত কাজ হিসাবে
দ্বিতীয় syntax ব্যবহার করে string print করতে একটি program লিখুন
এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
যারা online পরীক্ষা pass করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http:// spokentutorial org/nmeictintro